তিরুপ প্রাচীন flash পেয়েছে কৃষি হলো খাদ্য উৎপাদনের প্রধান উৎস এবং এতে যেকোনো ভুল খাদ্য সরবাহ

এটি এমন কিছু যা প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এটি শুধু মাত্র খাদ্য ও কাঁচা মাল সরবরাহ করেন বরং জন সংখ্যার একটি বোরো অংশের কর্ম সংহস্তানের সুযোগ ও দেয় প্রয়োজনের পাশাপাশি এটি দেশের অর্থনীতিতে সাহায্য করে কৃষি আমাদের জীবনে অত্যান্ত গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে কৃষি ব্যাথিত মানুষের অস্তিত্ব সম্ভব নোই কারণ এটি পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদের খাদ্য সরোবহের প্রধান উৎস এবং এটি সারা বিশ্বে আমাদের অর্থনটিকে বৃদ্ধি করতে সহায়তা করে

এবং নতুন প্রযুক্তি এবং সরমজমের সাথে বিকাশ করেছে যা ঐতিহ্যমতো বেশি পদ্ধতি প্রতিস্থাপন করেছে ভারতে কিছু কৃষক এখনো ঐতিহ্যগত চাষ পদ্ধতি ব্যবহার করে কারণ তাদের কাছে আধুনিক কৈশল ব্যাবহার করার জন্য সম্পর্বিক অভাব রয়েছে কৃষি একমাত্র খাদ যা নিজের এবং দেহের অন্নান খাদের অবদান রাখে ভারত দ্বিতীয় বৃহৎতম গম চাল তুলা ফল সবজি এবং চা উৎপাদন করি এটি কৃষি উৎপাদনের একটি বৈশিক power house বটে এটি বিশ্বের বৃহৎতম মশলা টুথ গম চাল এবং তুলা উৎপাদন কারী ভারতের জন সংখ্যা মূলত কৃষির উপর নির্ভরশীল এবং এটি শুধু মাত্র জীবিকা নর্ভয়ের উপায় নয় বরং জীবন যাত্রার একটি উপায় ভারত সরকার নতুন আইন উন্নয়ন আধুনিক প্রযোক্তি প্রয়োগ ইত্যাদির মাধ্যমে ক্রমাগত খিরি খাদের উন্নয়ন করছে ভারতের সমগ্র জাতি খাদ্যের জন্য কৃষির উপর নির্ভরশীল আগেকার সময় কৃষি কাজ মূলত বর্ষার উপর নির্ভরশীল ছিল কিন্তু এখন বাদ খাল pump set নলকূপ নির্মাণ করা হচ্ছে ভারতে অর্থনৈতিক উন্নয়ন এ কৃষি একটি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে কারণ জনসংখ্যার তিন ভাগের চার ভাগ কৃষির ওপর ভিত্তি করে এটি দেশের জীবিকার উন্নতম বৃহৎ উৎস হাজার বছর ধরে দেশটি কৃষির উপর নির্ভরশীল ছিল কৃষিখাদ শিল্পগুলিকে তাদের কাঁচামাল পাওয়ার ক্ষেত্রে উপকৃত করে যা স্পষ্ট ভাবে বলে যে একটি সমৃদ্ধ কৃষিখাদ ছাড়া অর্থনীতির একটি বোরো অংশ ইত্যাদির help পর্বে এত শিল্প কাদের সম্পসারণের দিকে পরিচালিত করে ভারতীয় কৃষি বেশির ভাগ লোকে কর্মসংহস্তানে সুযোগ দেয় এবং জন সংখ্যার সত্তর percent বিশেষ করে গ্রামীণ এলাকায় চাষাবাদ থেকে তাদের

অন্যান দেশে ভারত পণ্য যেমন কফি, মশলা, চা, শাকসবজি, তামাক ইত্যাদি রপ্তানি করে কৃষি ভারতীয় রপ্তানিতে অবদান রাখে জৈব কৃষি উদ্ভাবনের ফলে গত কয়েক দশকের প্রাপ তানিয়া বেড়েছে কৃষি অনেক পরিবেশ কত সমস্যাই অবদান রাখে যা পরিবেশে অবক্ষয় ঘটায় যার মধ্যে রয়েছে বোনজার নুতঞ্চল সে সমস্যা মাটির অভখাই ধুসন করি এবং বর্জ কৃষির একটি উল্লেখযোগ্য নীতিবাচকটি হলো বন উজাড় করা অনেক বোন ভূমি কৃষি জমিতে রপ্তানি হয় যার ফলে গাছ কেটে ফেলা হয় ক্ষেতের জন্য ছোট যদি এবং পুকুর থেকে ব্যাপক জল ব্যবহার পুকুর এবং যদি গুলি শুকিয়ে যাওয়ার সাথে সাথে প্রাকৃতিক অবস্থার উপজীশেষ ধ্বংস করে দেয় পদপুরী কৃষি কাজে ব্যাবহৃত রাসায়নিক এবং সারগুলি জমি এবং জলাশয়কে ধ্যুষিত করে যার ফলে মাটি দূষণের পিবেশ ও এ খাতের সঙ্গে জড়িত তা দেড় জন্য ক্ষতি কর উপসংহার কৃষি হলো ভারতীয় অর্থনীতির সবচেয়ে গুরুত্ব পূর্ণ হাত

ওয়ালাইকুম আসসালাম

পড়াশোনা তো শেষের দিকে নাকি? কোই শেষের দিকে? পড়াশোনা কি শেষের দিকে বলতে শেষের দিকে না? না না শেষের দিকে না আরো দুই বছর আছে আমরা একটু job tob নিয়ে ভাবি না কি কোঔ? অবশ্যই অবশ্যই job নিয়ে তো ভাবা লাগবে ভবিষ্যৎ নিয়ে ভাবা লাগবে না আমাদের

Job টব এ এতদিনে apply করিনি তবে এবার apply করবো চিন্তা ভাবনা নিছি

ওইযে আহ রাস্তার কি জানি একটা সরকারি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

আহ গত দুই সপ্তাহ আগে তো অনেক আগে দিছে তো একটা পদ ফাঁকা আছে ওখানে হলো সাতশো কত

Inter pass এর যোগ্যতা দিয়ে হবে মনে হয় হ্যাঁ এটা inter pas এর যোগ্যতা দিয়ে হবে তো computer বিষয়ে knowledge আছে তো মনে হয়? মোটামুটি আলহামদুলিল্লাহ তাইলে ওটা করা যায়, তোমার হল আহ computer জানা থাকলে মোটামুটি কাজ হবে ওটাতে হ্যাঁ হ্যাঁ দেখি ইনশাআল্লাহ করবো চাকরি বাকরি preparation নেওয়া লাগবে তো তোমার কি যে এরকম কোন বই টয় পড়া হয়েছে? বিষয়ে না বই টই পড়া হয়নি বইটোই চাকরি apply করলে বই টয় কিনব সবকিছু করব এখন আপাতত আমার পরীক্ষা চলতেছে আচ্ছা ওই যে job এর জন্য টাকা দেওয়া লাগে এমন কোন মানে এই জিনিসগুলো নিয়ে তুমি অবগত নাকি? না না এক টাকা দিয়েও আমি চাকরি নিব না job নিব না দেশের যে দেশের যে অবস্থা মানে এই যে টাকা পয়সা দিয়ে চাকরি হয় এই বিষয়ে তুমি অবগত?

উদাহরণ দু একটা উদাহরণ দাও তো দেখি কেমন কতজনের টাকা দিয়ে চাকরি দিচ্ছে না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

BCS আমার মনে হয় না BCS তো খুব মানে hard Hard হলেও মাঝে মাঝে শোনা যায় যে এরকম হচ্ছে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 না না লোকের মুখে শোনা যায় না

পড়াশোনা job solution পড়া লাগবে নাহলে তো মানে Job solution পড়ে ভালো দেখে একটা চাকরি উম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 অবশ্যই চাকরি-বাকরি করার ইচ্ছে পড়াশোনা করতেছি চাকরিবাকরি করার ইচ্ছা থাকবে না? বললাম কি ধরনের চাকরি বাকরি করার ইচ্ছা? সেটা হচ্ছ government কোনো job তোমার ভাইয়া subject কোনটা? Economics Economics economics তো bank এর bank এর চাকরির ক্ষেত্রে মোটামুটি Bank এর চাকরি করার ইচ্ছা আছে দেখা যাক bank এর জন্য এ subject টা নেওয়া আমার bank এ চাকরি NGO এর মধ্যেও ঢোকা যাবে হ্যাঁ NGO এর মধ্যেও ঢোকা যাবে

Result মোটামটি first year এ ভালো হয়েছে তোমার কি অবস্থা বলো তুমি চাকরি বাকরি করছো না কি করবে ব্যবসা চাকরি বাকরি তো যে হাল মানে চাকরি বাকরি পাওয়াই যাচ্ছে না

চাকরি বাকরি তো কম হচ্ছে দেখা যাক তারপরেও চেষ্টা করব ইনশাআল্লাহ

হ্যাঁ পরিশ্রম হলেও salary আছে ভালো

হম

আস্তে বন্ধু আস্তে আহ বন্ধু তালে তালে এই ব্যাপার নাকি?

তুমি সরকারের ইয়েতে উদ্যোগ নিবে বা ইয়া sorry ওই যে না না ওই যে মৎস তারপরে ওই যে প্রাণী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

কেমন মানে ভালো কিসের জন্য এটা? মানে ভালো কিসের জন্য অত কাজ করা লাগে না মৎস্য তে

হ্যাঁ, মৎস্য তে কাজ করা লাগে না আবার সরকারি হিসেবে salary ট্যালারি ভালো সবকিছুই মোটামুটি ভালো

আমি তোমার হলো ছোটবেলা থেকে defence এর চাকরি করার ইচ্ছা ছিল কিন্তু তোমার হল আমার আহ SSC তে বুঝছো মানে চাকরিটা প্রথমে miss করে গেছি তারপর ওই defence এর চাকরি জিনিসটা আমি পর্ব থেকে বাদ দিছি পড়াশোনা পড়াশোনা করে যদি তোমার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

তাহলে ভালো করে পড়াশোনা job solution থেকে ভালো করে পড়া লাগবে বুঝছো? না পড়লে হবে না তো bank এর চাকরি তো অনেক tough হয় তাই না? অবশ্যই ভালো করে না পড়লে bank এর চাকরি পাওয়া যাবে সেটাই তো তারপর বাড়ির সবাই ভালো আছে না? এই তো বন্ধু আলহামদুলিল্লাহ তোমার বাড়ির সবাই ভালো আছে? ভালো আছে তোমাদের এলাকায় কি সরকারি চাকরিজীবী মানে আছে ওদিকে? তোমাদের ঐদিকে?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

হম আসলে সরকারি চাকরি যেগুলা সেগুলো সবই মোটামুটি মানে আরামের বলা লাগে তাই না? হ্যাঁ আরামেরই সরকারি চাকরি এখন primary এর চাকরি আছে সরকারি Primary এর চাকরি আছে সরকারি তোমার আহ চাকরি বাকরির জন্য ধরো যে একটা private company তে চাকরি সব থেকে মানে hard চাকরি হলো এর চাকরি হ্যাঁ এর চাকরি যারা করে marketing এ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

আরেকটা তারপর olympic olympic এ সবথেকে কষ্ট বন্ধু olympic আর এ তোমার এ অতটা কষ্ট নাই কষ্ট বেশি হচ্ছে তোমার fruits তে বিভাগ তার কি fruits group এ যে আছে এটা তে তোমার খুব কষ্ট দৌড়াদৌড়ি এই যে গতকালই আমার এক বন্ধু আছে না আলমগীর

আলমগীরের সাথে কালকে

হ্যাঁ ও কি চাকরি করতেছে হ্যাঁ না চাকরি করতেছে না বর্তমান ছাড়া দিছে তো share করলো আরকি ওর জীবনের কিছু অংশ

কছছে বন্ধু সিলেট গেলাম এত সুন্দর একটা এলাকা

উম উম ইয়া জায়গা দেখা শোনার করার মতো ঘুরার মত তো কছছে যে চাকরি নিছি বন্ধু এমন প্যারা এমন কষ্ট এত সুন্দর জায়গা কিন্তু কোন জায়গাতে আমি ঘোরার সুযোগ পায়নি তিন মাস চাকরি করছি

হ্যাঁ তবে এই যে সিলেটের দিকে বলো ওই দিকে কিন্তু চাকরির অনেক চাহিদা ওখানে মানুষ কিন্তু তোমার এই দিক থেকে উত্তরবঙ্গের লোক কিন্তু ও ভালোই যায় ওদিকে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 হম হম তারপরে অতদূর চাকরি করতে যাওয়া লাগবে সিলেট অনেক দূর ওখানে চাকরি করলাম salary যেটা পাব থাকা খাওয়া দূরে যাত্রা আশেপাশে হইলে বা ঢাকার মধ্যে এদিকে যদি চাকরি-বাকরি হয় তাহলে করা যায় যদি private কোন চাকরি হয় তাই না? অবশ্যই তাইলে হইলে তো করাই যায় দেখি আমিও পড়াশোনা করে যদি পায় ভালো হম না হলে company তে ঢুকবো ওষুধ company তে ওষুধ company এর refer এর কেও আছে নাকি? হ্যাঁ refer এ আছে আমার দুলাভাই আছে ও এটা কি India য় multinational company?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

হ্যাঁ মোটামুটি দুলাভাই আলহামদুলিল্লাহ মোটামুটি salary পায় একটা ভালো একটা salary

আর ইয়েতে করো ওইযে LGD তে application করো তোমার ধরো LGD ছাড়াও যেগুলা সরকারি আরকি যেগুলা আমার যোগ্যতায় হবে inter pass এর যোগ্যতায় হবে হম তবে তেইশ সালে কিন্তু চাকরির অনেক circulate দিবে এ বছরে চাকরির একটা মানে চেষ্টা করতে হবে মানে আর চাকরি হোক আর না হোক চাকরির তো জন্য preparation আরকি viva বা পরীক্ষা চাকরির কি কি আরকি এগুলা দেখার জন্য হল আমাদের মনে করো যে apply করা উচিত হম হম হম ওইটাই তোমার কি experience আছে চাকরির apply এর application আমি কোন দিন চাকরির viva দি নি অন্যান্য আহ হয়তো দু একটা viva হয়তো দিছি কোন জায়গাতে

কিন্তু চাকরি ক্ষেত্রে কোনো viva দিনি এখন পর্যন্ত না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 চাকরির পরীক্ষা বা viva কিন্তু অনেক কটাই দিছি ঠিক আছে ওই যে জিনিসটা পর্যবেক্ষণ করে দেখা হইলো যে টাকা দিয়ে চাকরি হয় হ্যাঁ কারণ defence এর হয় মোটামুটি Defence এর হয় বন্ধু আমি আহ এটা প্রমাণিত যেমন আপনি তোমার SSC pass করার পরে সেনাবাহিনী তে ঢুকছিলাম নিয়ে সেনাবাহিনী তে তোমার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

যে একটা চাকরি আছে airport এ হ্যাঁ এটা কিন্তু অনেক শান্তির একটা চাকরি অনেক ভালো একটা platform জায়গা তুমি মানে একটু যদি অবগত না থাকো তাহলে আহ chrome বা Youtube এ ভালো করে দেখতে পারো এই বিষয়টা আচ্ছা দেখবোনি সমস্যা নাই ইনশাআল্লাহ যদি ভালো লাগে আর ভালো লাগলেও তো হবে না কপালে থাকা লাগবে

চাকরির জন্যে preparation নেওয়া লাগবে ভালো করে আমি চাকরির viva টাইবা পরীক্ষা টোরীক্ষা দিছি সেই সেই হিসাবে তোমাকে বলি যে চাকরি বাকরি application করো করে experience নাও নাহলে পরবর্তীতিতে প্রথম ঝামেলা হবে এ হচ্ছে হলো ব্যাপার অনেক বেশি আর সরকারি ক্ষেত্রে সরকারি চাকরি মনে করো যে পরীক্ষা সব গুলা বেশির ভাগই ঢাকাতে হয় ঢাকাতে যাওয়া আসা